তল্টলেকের একটা ক্যাম্পাস যার নাম ইনস্টিটিউট অফ ডেভলপমেন্ট স্টাডিস কলকাতা।

এটি বিধান পল্লীতে অবস্থিত। এটি একটি হাই স্কুল । হলুদ রঙের বিল্ডিং এখানে দেখা যাচ্ছে। একটা লোক অরেঞ্জ কালার -এর জামা পরে সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আয় --

এটি দক্ষিণেশ্বরের ব্রিজ পোত্উউ দেখা যাচ্ছে এখানে বিভিন্ন লোকজন এই ঘাঁটে স্নান করছে এবং ওই সামনে দিয়ে যাতায়াতের ব্রিজ টা দেখা যাচ্ছে এটা দক্ষিণেশ্বরে ও ওও অবস্থিত।

সামনে কিছু স ছাত্ররা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে আর পাঁচিল দেওয়া।

এটা একটা শৌচালয়েই ছবি এটা কলকাতার মিউনিসিপ্যাল করর্পোরেশন ক- কনস্ট্রাক্ট করেছে পে এন্ড উইস টয়লেট কে.এম.সি. লেখা আছে।

পশ্চিমবঙ্গ সরকার বাণিজ্যকর ভবন হাওড়াতে অবস্থিত গমমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ কমার্শিয়াল অ্যাক্সেস হাওড়া।